এই ফটো -টো লাগছে কি কোনো নদীর বটে না নদী সাইড -এর ।

এ ফটো -টো একটি কার গ্যারেজ -এর বটে এর জন্য কার ঠিক করছে লাগছে খারাপ হয়ে গেছে খুলে পরে একজনা দেখছে।

আর এ ধারে ধারে খুব বড় বড় ঘাস হয়েন গেছে আর গাছ বেরিয়ে ছিলম খুব বড় বড় দেখাছে।

তো ঘাস নাই হয়েছে ইয়ার ধারে ধারে। এটো লাগছে রোদের দিনের ফটো বটে ।

এই ফটো টো একটি রোডে তোলা গেছে এই রোডে র কাছে একটি বাইক দাঁড় করা আছে আর ওই ধারে একটি বাইক চলায় পড়া আছে হেলমেট পড়ে নিয়ে আর ওই ধুরে একটি সাইকেল ওয়ালা চলায় পোড়ে আছে।